পিছনে একটি স্বামী বি বিবেকানন্দের একটি পোস্টার দাঁড়া করানো আছে।

এখানে মাঠের মধ্যে অনেকগুলো টেন্ট দেখা যাচ্ছে।

উপরে একটি এল_ই_ডি লাইট উম জ্বলতে দেখা যাচ্ছে।

টেবিলের ওপর একটি জলের বোতল ও গ্লাস ট্রে অনেককিছু রয়েছে।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

মন্দিরের ভেতরে রঙ-বেরঙের লাইট জ্বলছে।

মল এর সামনে একটি কালো রঙ্গের বক্স রয়েছে।

জায়গাটি নেট দিয়ে ঘেরা রয়েছে।

রাস্তা দিয়ে একটি লরিতেও অনেকগুলো ইঁট নিয়ে যেতে দেখা যাচ্ছে।

রাস্তার একটি বাইক দাঁড়িয়ে আছে।

জানালাগুলোতে লোহার গ্রিল লাগানো দেখতে পাওয়া যাচ্ছে।

চারপাশে অনেক বড়ো বড়ো গাছ দেখতে পাওয়া যাচ্ছে।